পাখিটির ঠোটটি হলুদ রঙের দেখা যাচ্ছে।

রাস্তাটিতে কতগুলি গাড়ি দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি হলরুম দেখা যাচ্ছে।

দেওয়ালে অনেকগুলি ছবি লাগানো রয়েছে।

সামনে দু তিনটি বড়ো টেবিল দেখা যাচ্ছে।

উপরে একটি সাদা রঙের ফ্যান দেখা যাচ্ছে।

এখানে পাঁচ ছজন মানুষ আছে।

দোকানটির ভিতরে দুজন মানুষ রয়েছে।

ওপরে একটি বড় ব্যানার লাগানো আছে।

একজন মানুষ কালো রঙের জ্যাকেট পড়ে আছে।

দূরে একটি সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে।

পাশে দুটি বাস দেখা যাচ্ছে।

এখানে একটি জায়গা দেখা যাচ্ছে।

নীচে অনেকগুলি লোহার সিঁড়ি পড়ে আছে।

এখানে এটি সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছেএ।

এই বাড়িটির সামনেই রয়েছে কতগুলি টিনের বাড়ি।

এখানে একটি বড় আ্যকুরিয়াম দেখা যাচ্ছেএ।

গ্যালারিতে অনেক খেলনা সাজানো রয়েছে।

দূরে একটি উঁচু ঢিবির মতো রয়েছে দেখা যাচ্ছে।

দোকানটির ভিতরে কয়েকজন মানুষ আছে।

বাড়িটির সামনে একটি বড়ো গেট আছে।

বিল্ডিংয়ের সামনে রয়েছে একটি খোলা রাস্তা।

সামনে একটি বড় আয়না আছে।

একজন মানুষ লাল রঙের জামা পড়ে আছে।

সামনে একটি বড় গেট আছে।

রুমটি সাদা রঙের দেখা যাচ্ছে।

পাশে অনেকগুলি কুরকুরে ঝুলানো আছে দেখা যাচ্ছে।

পাশে রয়েছে একটি ওষুধের দোকান।